বাড়িটির সামনে দুটি ছাতা এবং ছাতার তলায় একটি বসার জায়গাও আছে।

চারপাশে সবুজ মাঠ এবং তারও পিছনে বড় বড় গাছ এবং জঙ্গল দিয়ে ঘেরা দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে কিছু মহিলা সকাল বেলায় যোগ ব্যায়াম কর--

জাগুয়ারটি পুরোটাই খাঁচার ভিতর আছে এবং তার গায়ের রং হলুদ ওপরে কালো ছোপ ছোপ দাগ।